ছবি দেখাচ্ছে উনি।

এখানে বাইক -এর লাইন দেওয়া আছে। তেলে তেল নেবে বলে অনেক লাইন ঠেলে যেতে হবে।

এবং জনগণ মানে টে ট্রেন লাইন দিয়ে ট্রেন ট্রেন -টা যাচ্ছে।

মনে হচ্ছে এখানে দাদা একটা দাদা--

রাস্তা দিয়ে অটো -টা চলাচল করছে।

এটা একটা ঘর। ঘরের মধ্যে পর্দা লাগানো আছে দুটো চেয়ার বসানো আছে লাইট এর কি পড়ে আছে।